এখানে একটা তাম্বু টানা হয়েছিলো। তাম্বু টার সাইডে একটা স্ক্যুটি -ও ছিলো আর তাবু টার সামনে আগুন ধরা হয়ে ছিল।

অনেকগুলো বিল্ডিং রয়েছে ওই বিল্ডিং গুলো একটা কমলা রঙ একটা নীল রঙ।

এখানে কলকাতা বুক ফেয়ার হচ্ছিলো ।